ব্যাঙ্ক অফ ব‍‍‍‌‌‌‌‍রোদা সার্ভিস ও ভীষণ ভালো।

এটি দেখে মনে হচ্ছে একটি গ্রামের মধ্যে একটি রিসোর্ট ।

দেখতে খুব সুন্দর।

এটি দেখে মনে হচ্ছে একটি ইঞ্জিন ট্রেন ।

এটি একটি স্প্রিড বোট ।